অনেক সুন্দর দেখাচ্ছে রাস্তার মেন রোড গাড়ি যাতায়াত করছে।

অনেক লোকজন মার্কেট এসেছে মার্কেট ঘুরছে আবার ঘর যাচ্ছে কেউ আস্ছে ।

আ গাছপালা অনেক সুন্দর লাগছে দেখতে লাগছে রাত্রের ছবি অনেক সুন্দর উঠেছে।

অনেক সুন্দর দেখাচ্ছে পরিবেশটা ।

এই গেট -টি লোহার গেট দিয়ে তৈরি দুপাশে গাছপালা রয়েছে অনেক সুন্দর পরিবেশ তৈরি করেছে পরিবেশ এবং --